আর ওই পাশে দুজন লোক দাঁড়িয়ে রয়েছে। কার্পেটটি টি সবুজ রঙের পাতা রয়েছে।

এদিকে সেরেলাক -এর বাক্সও রয়েছে।

সুইমিং পুল -টির পাশে-এ কিছু লাগেজ দেখা যাচ্ছে।

সম্ভবত এটি জেন্টস টি শার্ট ।

অনেক ধরণের ফুল পাওয়া যাচ্ছে। তার পাশেই আর একটি দোকান আছে গুশরা এন্টার প্রাইজ ।

সামনে একটি জানলা রয়েছে যে জানলাটা খোলা।

সম্ভবত এটি একটি বুদ্ধ মন্দির।

অফিস - টি বেশ ক্লিন বেশ সুন্দর গ সাজানো গোছানো--

এখানে অনেক সাজানো গোছানো একটা ঘর রয়েছে এখানে কিছু লোক উপস্থিত রয়েছে ।

দূর দূরান্তে কোনো মানুষজনকে দেখা যাচ্ছে না ।